এখানে একটি মসজিদ দেখা যাচ্ছে।

জমি রয়েছে বড় বড় গাছ রয়েছে ট্র্যাক্টর -এর সামনে একটি বড় দেখে গাছ --

এখানে একটি বড় দেখে প্যান্ডেল করা হয়েছে ।

আ প্যান্ডেল টির মধ্যে অনেক-এ লোকজন রয়েছে যারা চেয়ার -এঁর মধ্যে বসে রয়েছে ।

বিল্ডিংটি দেখে মনে হয় এটি একটি কোনো কোনো কিছুর অফিস রয়েছে এই বিল্ডিংয়ে । বিল্ডিংয়ের সামনে ছোট দেখে নারকেল গাছ গাড়া আছে।

একটি মানুষ আগুনের কাছে কি কর --

নদীর পিঠে অ-ওনেক জল। আশেপাশে গাছপালা নৌকার মধ্যে একটি মাঝি আছে।